downloading cpan modules এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা নিম্নে প্রয়োজনীয় cpan modules download করা শিখব
tutorial record করতে ব্যবহার করছি
আপনি পছন্দের যে কোনো text editor ব্যবহার করতে পারেন
tutorial অনুসরণ করতে perl programming এর কার্যকর জ্ঞান থাকা উচিত
না হলে প্রাসঙ্গিক perl tutorials জন্য spoken tutorials website যান
প্রথমে ubuntu linux os we cpan modules download করা শিখব
terminal যান
লিখুন sudo space cpan এবং enter টিপুন প্রয়োজনে পাসওয়ার্ড লিখুন
cpan আপনার system সংস্থাপিত না থাকলে সংস্থাপনের সময় এটি prompt করবে
ধাপগুলি অনুসরণ করুন আপনার কম্পিউটার সংস্থাপনের সময় internet সাথে যুক্ত থাকা আবশ্যক
আমরা prompt cpan we পরিবর্তন হতে দেখেন
উদাহরণস্বরূপ আমি csv file থেকে কিছু ডেটা extract করে perl program ব্যবহার করতে say
এইজন্য text colon colon csv module ব্যবহার csv
ব্যবহারের পূর্বে text colon colon csv module সংস্থাপিত করতে have
terminal যান
লিখুন: install text colon colon csv এবং enter টিপুন
আমরা we module সংশ্লিষ্ট প্যাকেজের সংস্থাপন দেখতে পারি
আপনার internet গতি উপর নির্ভর করে সংস্থাপন সমাপ্ত হতে কিছু সময় নেবে
এখন module সফলভাবে সংস্থাপিত হয়েছে কিনা তা দেখি
cpan থেকে প্রস্থান করতে q key টিপুন
লিখুন: instmodsh এবং enter টিপুন
সকল সংস্থাপিত modules সূচী বানাতে l লিখুন
এখানে text colon colon csv দেখি যা দেখায় যে module system সংস্থাপিত হয়েছে
প্রস্থান করতে q লিখুন
এখন candidates csv খুলবো যা ইতিমধ্যে সংরক্ষণ করেছি
লিখুন: gedit candidates csv এবং enter টিপুন
এখানে comma বিভাজক সহ প্রার্থীর name বয়স লিঙ্গ এবং ইমেলের বর্ণন দেখতে পারি
এখন csvtest pl file খুলবো যাতে একটি perl program লিখেছি যা এই module ব্যবহার করে
এই program name field এর ভ্যালু extract করবে যা csv file সংরক্ষণ করেছি
use statement text colon colon csv module loads করে
আমি dollar file local ভ্যারিয়েবলে candidates csv file ঘোষিত করেছি
পরবর্তী statement read mode file খুলবে
text colon colon csv হল class এবং new এর সাথে constructor দ্বারা একটি instance বানাতে পারি
এই line বিভাজক অক্ষর comma সেট করে object বানায়
এখানে while loop getline method দ্বারা প্রতিটি লাইনের ডেটা ফেচ করে
getline method একটি অ্যারেতে reference ফেরৎ দেয়
value fetch করতে এটি dereference করতে হবে
index শূন্য csv file name field বোঝায়
print statement csv file থেকে names print করে
file সংরক্ষণ করতে ctrl + s টিপুন
program execute করি
terminal ফিরে যান এবং লিখুন: perl csvtest pl এবং enter টিপুন
এখানে output হিসাবে names field দেখতে পারি
এরপর windows operating system প্রয়োজনীয় cpan modules download করা দেখি
perl সংস্থাপিত হলে একটি utility ppm অর্থাৎ perl package module স্বয়ংক্রিয়ভাবে সংস্থাপিত হয়
ppm ব্যবহার করতে কম্পিউটার internet সাথে যুক্ত করা আবশ্যক
এই utility ব্যবহার
এখন windows os এ command window খুলি
command window খুলতে start এ টিপুন এবং লিখুন cmd এবং enter টিপুন
লিখুন: perl hyphen v যাচাই করতে যে perl windows os machine সংস্থাপিত হয়েছে কিনা
আপনি machine সংস্থাপিত perl সংস্করণ সংখ্যা দেখবেন
perl সংস্থাপিত না হলে এই website perl ইনস্টলেশন tutorial দেখুন
এটি windows os এ perl সংস্থাপনের নির্দেশ দেবে
dos prompt লিখুন: ppm install text colon colon csv এবং enter টিপুন
মনে রাখবেন module names হল case sensitive
আমরা দেখি যে সংস্থাপন শুরু হয়েছে সংস্থাপন সমাপ্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করুন
আমি বর্তমানে working ডিরেক্টরিতে candidates csv এবং csvtest pl file copied করেছি
perl program execute করি
command window লিখুন: perl csvtest pl এবং enter টিপুন
এটি হল output
এটি tutorial শেষে নিয়ে আসে সংক্ষিপ্তকরণ করি
in tutorial আমরা নিম্নে প্রয়োজনীয় cpan modules download করা শিখেছি
এখানে একটি অনুশীলনী রয়েছে
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারাংশিত করে video download করে দেখুন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
বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন
spoken tutorial project ভারত সরকারের mhrd এর nmeict দ্বারা সমর্থিত এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ